এবং দোকানের সামনে একটি স্কুটি পার্ক করা রয়েছে এবং একটি টুল রয়েছে বসার জন্য এবং একজন ব্যক্তি ভিতরে দাঁড়িয়ে রয়েছে এবং তার পাশে একটি দোকানে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে।

স্টিলের প্যানেল দিয়ে ঘেরা। একটি স্তুপ রয়েছে যেখানে বড় বড় গাছপালা রয়েছে। এবং একটি বড়ো বাগান রয়েছে চারপাশে অনেকগুলি বড়ো বড়ো গাছপালা রয়েছে।